দূরের কয়েকটা বাড়ি দেখা যাচ্ছেবাড়ির জানালা দরজা গুলো --

এটা হলুদ কালার -এর একটা লাল হলুদ কালার -এর তাতে ব্যাঙ্ক বলে লেখা আছে |

পাশে একটা ইলেক্ট্রিক --

ওষুধ দোকানে দুজন দাঁড়িয়ে আছে। ওষুধ দিচ্ছে। একজন মাস্ক পড়া।

সিট বেঞ্চ একটা সিট বেঞ্চ -এর কালার আকাশি কালার -এ দেখা যাচ্ছে।

সেখানেএএ মানি ব্যাগ -ও আছে একটা |

আর দূরে কতগুলো সাদা রঙের বাড়ি দেখতে পাচ্ছি।

এটা একটা ঢালাই মেশিন এর গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

এটা একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং টা সাদা রঙের দোতলা বিল্ডিং ।

এটা একটা বাগান বাগানে অনেক গাছ দেখতে পাচ্ছি।

পার টা ধসে ধসে গেছে মাটির |

লাফিয়ে ঝাঁপ দিচ্ছে সেখানে ।